হ্যাঁ ঠিক বলছো তাছাড়া দেখো তারা এই রকম ভাবে বইগুলা পরিবর্তন করছে যে মানে শিক্ষার্থীরা confused হয়ে যাচ্ছে সময় বোধয় কি করে আসছে আর এখন কি হচ্ছে মানে সর্বদা যে চিন্তা ধারাটা তাদের শিক্ষার প্রতি ছিল সে চিন্তা ধারাটা কিন্তু এই বছর থেকে কিছুটা নিচে নাম গেছে অনেক পরিবর্তন আসছে হ্যাঁ শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু মানে মানুষকে শিক্ষিত করে তোলা কিন্তু এটা হচ্ছে মানুষে মানুষ হিসাবে শিক্ষিত করে তোলা বৈগত বিদ্যা এইসবের কারণে কখনো শিক্ষিত হতে পারে না প্রকৃত আমার হাতে আমার মোতে শিক্ষিত করা শুধু বই গত বা result গত না দেখে একটা মানুষ শিক্ষার থেকে কি গ্রহণ করছে এটাতে গ্রহণ করাইয়া প্রকৃত শিক্ষা হ্যাঁ ঠিক বলছো আমি তোমার সাথে এক মন আর আমার মনে হয় যে প্রকৃত শিক্ষা একজন প্রকৃত শিক্ষা তখনি ভুলিতে পারে বই থেকে নই আর মানুষের মানুষত্ব শিক্ষাটা সবার আগে প্রয়োজন এই শিক্ষা না থাকলে কোনো শিক্ষাই কাজে দেবে না কিন্তু বর্তমানে আমাদের আহ আমাদের সমাজ বলো কি দেখবে মানে certificate টাই দেখে এই দিক থেকে মানুষকে judge করে আর হচ্ছে যে কি বাংলাদেশের বেশির ভাগ মেয়েরা কিন্তু অশিক্ষিত বা SSCpass বা SSC ও pass করতে পারেনা কিন্তু আমরা জানি যে তুমি আমাকে একটা মানে শিক্ষিত জাতি দাও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

দেখো আহ মানে একচুল অশিক্ষিত মায়ের সন্তানও কিন্তু doctor হয় engineer হয় তাহলে আমাদের এখান থেকে একটু জ্ঞান নেওয়া উচিত যে মানুষ মানে জন্মের পর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 হ্যাঁ আর যদি মা শিক্ষিত হয় তাহলে সন্তানকে আরও মানে উন্নত করতে পারবে যারা অশিক্ষিত মা তারা কিন্তু চেস্টা করে সন্তানকে পোড়ানোর জন্য কিন্তু তারা বাহিরের কোনো teacher কে মানে hier করে যেটা কিন্তু মায়ের শিক্ষার সাথে থেকে সম্পূর্ণ opojit মা যে রকম গুরুত্ব দেওয়াতে সন্তানকে শিক্ষিত করতে চাই সেই রকম গুরুত্ব দিয়ে কিন্তু কোনো শিক্ষক করতে চাইনা হ্যাঁ বর্তমানে দেখা যাচ্ছে যে শিক্ষিতরা শিক্ষার মূল্য দিতে যা মানে দিতে পারতেছে না অথচ একজন শিক্ষাহীন মানুষ শিক্ষার জন্য মানে তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য মানে অকৃতিম চেষ্টা করতেছে পরিশ্রম করতেছে আর তা ছাড়া আহ বর্তমানে শ্রী সুশ্রমের কারণে অনেক বাচ্চারা শিক্ষা থেকে পিছাই গেছে সরকার কিন্তু শিক্ষার একটা ব্যাবস্থা দিছে সরকারি বিদ্যালয় গুলোতে ভর্তি হলে একটা নির্দিষ্ট পরিমানের টাকা দেওয়া হয় শিক্ষার্থীদেরকে আর তা ছাড়া বিনামূল্যে ভর্তি বিনামূল্যে বই সব কিছু কিন্তু সরকার বর্তমানে দিচ্ছে হুম তাছাড়া সরকার আরো অনেক মানে কি বলে আহ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

দূর হচ্ছে না শিশু শ্রম এর মূল কারণ কি জানো দারিদ্রতা হ্যাঁ যাই আর তার থেকে বড়ো কথা আমাদের আমাদের একটা জিনিস মানে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে যে কি যারা

শিক্ষিত তাদের উচিত শিক্ষার মূল্যটা সকলকে বোঝানো আর হচ্ছে শিশু শ্রম বন্ধ করা শিক্ষার মানে ইয়ার জন্য বিভিন্ন poster বা banner তৈরী করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হুম আমাদের যে মানে বড়োলোক সমাজ গুলো আছে বড়োলোক সমাজে যে বড়োলোক মানুষ গুলো আছে তারা যদি একটু হটোতড়িত মানুষের পাশে দাঁড়াতো তাহলে এইভাবে শিক্ষি শিক্ষিতন বৃদ্ধি পেতো না আর শিক্ষার হার ওই ভাবে দিন দিন কমতো না হ্যাঁ আবার ওনাকে আছে যে মানে গরিব দেরকে সাহায্য করে তাদেরকে শিক্ষার ব্যাবস্থা করা দেয় আমাদের পাশের বস্তিতে একটা রিক্সা চালকের ছেলেকে

অবশ্যই মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপার হ্যাঁ এছাড়া আমাদের আরেকটা জিনিসের দিকে লক্ষ রাখতে হবে আমাদের যে খবর channel তারপরে হচ্ছে যে মানে বিভিন্ন ধরণের এন জি ও র মাধ্যমে এইসব কিছু দিয়ে সচেতনতার বৃদ্ধি করলে হয়তো বা বাংলাদেশ শিক্ষিত হবে এবং দরিদ্রতার হার কমতে থাকবে বাংলাদেশ থেকে বাংলাদেশ কে শিক্ষিত মানে বাংলাদেশে শিক্ষার হার বাড়ানোর জন্য যে শুধু সরকার অপ্রতিম চেষ্টা করতেছে তা নই আমাদের অনেক সে~সা~স্বেচ্ছাছেবি মানুষ আছে বুজছো তাছাড়া বিভিন্ন ফান্ড তারাও কিন্তু সাহায্য সহযোগিতা করতেছে কিন্তু আমরা তারপর রাস্তা ঘাটে যখন

তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা পড়াশোনা করার বয়সে এই গুলা কোনো করতেছ তখন একটাই উত্তর আসে যে পরিবার যখন একটা অপরিণত বয়সে একজনের একটা শিশুর উপর

হ্যাঁ তাই আমাদের উচিত শিশু শ্রম বন্ধ করা আমরা যারাএকটু stable আছি এবং দেখছে এই সব নিয়ে মানে কথা বলা বাল্য বিবাহ রোদ করা কিন্তু গ্রাম অঞ্চল থেকে কিন্তু এই বাল্য বিবাহ রোদ করাটা কোনো ভাবেই সম্ভব হচ্ছে না কারণ তারা মনে করে

একটা নাম ডাক করে মানে তাদের বুঝিয়ে দেওয়া যে মেয়েরাও কারোর থেকে কম না মেয়েরাও শিক্ষার দিক থেকে উন্নত হতে পারে হ্যাঁ বর্তমান যে generation আসছে সেখানে শিক্ষা ছাড়া একটা মানুষ প্রচুর মানে ভোগান্তিতে পড়তে পারবে একটা উম বর্তমানে একটা ছোটোখাটো চাকরি করতে হইলেও class

আমাদের শিশু শ্রম বাল্য বিবাহ সেই সরকার বাল্য বিবাহের জন্য তো প্রচুর আইন করেছেন তাই না বাল্য বিবাহ রোদ করার জন্য একটি সনস্থা আছে আমাদের উচিত কি যেন যখন বাড়ির আসে পাশে বাল্য বিবাহ দেখবো তখনি police কে জানা হ্যাঁ এবং শিশু শ্রমিক দেখলেও ওটাও police সাথে সাথে inform করা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 হ্যাঁ শিক্ষাতো জাতির মূল বন্দ হিসাবে গড়ে তোলা যাতে শিক্ষা জাতির মেরুদন্ড হয়ে দাঁড়ায় এটার দিক থেকে সচেতন হওয়া আচ্ছা আজকের মতো তাহলে রাখি

আহ এইতো পরীক্ষা শেষ হল, ঝামেলা শেষমেশ। আহ তুই যাবি পরের আহ দিন collage? হম সেটাই দেখছি sorry এখনো collage বলার অভ্যেসটা রয়ে গেছে university তারপর বল এমিনিতে তো কথা হয়না, পরীক্ষার চাপ কেমন লাগলো?

হ্যাঁ! সেটা ঠিক। তবে মোটামোটি common ছিল, খুব uncommon ছিল না। হম Mam তো MCQ এর যে answer key টাও পাঠিয়ে দিয়েছেন আজকে। হম না না সব ঠিক হওয়ার কথা ছিল না। সব ঠিক হয় নি, মোটামোটি। সে গেছে বেশ কয়েকটাই আবার কয়েকটা ঠিক। হম actually খুব confusing হয়ে যায় MCQ এর ক্ষেত্রে time টাও এতো short । হম সেটা একটা রক্ষা তারপর option ও ছিলো।

আপাতত তো বহুদিন সবকিছুর সঙ্গে detached মানে কিছু মাথাতেও আসছিলো না তাই কিছু করা হয় নি। এমনি otherwise পরীক্ষার সময়তেই বেশী হয় কাজগুলোয় কিন্তু সে সময় মাথায় আসছিলো না মানে ঘটনা চক্রে পরীক্ষার সময় সবকিছু মাথায় আসে আর ঘুটতে গেলে কিছুই মাথায় আসে না কিন্তু মানে এটা আমার আমার ক্ষেত্রে এটা হয় কিন্তু সেদিন আহ অনেকদিন ধরে পরীক্ষার সময়ও কিছু মাথায় আসছিলো না, গতকাল মনে ছিলো। তো ওই গতকাল না গতপরশু দিন দেখলাম বেশকিছু জায়গায় পাঠালাম কিছু লেখা হলো। আর আহ পাঁচ তারিখ একটা সূচিপত্র বেরিয়েছে। আমি খেয়াল করলাম কবিতাটি মানে অনুরাগের। হ্যাঁ আসছি হুম আসছি, ওই invite করেছে দেখি যাই। আহ পারলে তুইও আয়, দেখা হবে। হম না ভালো লাগবে। আরেক বন্ধুকেও বললাম, এখান থেকে যদি নিয়ে যেতে তাকে পারি সঙ্গে একসাথে boxing ground ।

না রে যাওয়া হয়নি, পরীক্ষা চলছিল না, কোন্নগরেই শেষ দিন গেছিলাম শ্রীকান দাদার ছিলো যখন। হম এমনিতে তোর তো চেনারই কথা কারণ একই জায়গা চুঁচুড়াতেই। কোথায় ওই জায়গাটা চিনিস? boxing ground এটা? আমি তো চিনিনা। আমার এক বন্ধু আমাকে নিয়ে গেছিলো আগে collage এর বন্ধু।

খুব নতুন নয় মানে magazin ওখানেতো বইমেলাতেতো বড়ো বড়ো publishers বই, commercial magazine আসে, little little magazine জিনিষটা হচ্ছে আহ সবকিছু মানে বিখ্যাত বা commercial ন but little magazine এর মধ্যে বিখ্যাত যেগুলো বা নয় বা নতুন করেছে। সেই অর্থে অতটা বাণিজ্যিক না, advertisement হয়তো সেরম নয়। ওর celebrity দের অনেকসময় সাক্ষাৎকার কিছু জায়গায় সম্বব হয়, কিছু সময় না। কিছু কিছু magazine খুবই ভালো কাজ করে। যেমন ওখানে পথের আলাপ বলে একটা little magazine পেয়েছিলাম, ভীষণ ভালো। তো, এরকম কিছু থেকে যায় আরকি। ওখানে বেশির ভাগই সাহিত্য নিয়েই কাজটা হয়, গল্প, কবিতা ইত্যাদি ইত্যাদি। না এসেছিলাম গতবছর। আমার আহ এক বন্ধু খুবই ভালো লেখে, বিভিন্ন জায়গায় ওর বড়ো বড়ো জায়গাতেও লেখা বেরোয়। আহ ওই একই সাথে চলে আরকি। তো ও ওর একটা পত্রিকা

এমনি সবকিছুতেই কথাবার্তা বলি, সবকিছু মাঝে মাঝে ওদের ওখানে চলে, বসলে অনেকসময় যাইও দেখা করতে। আহ গেছিলাম বোধহয় গতবছর। কোথায়? আহ সম্ভবত মানকুণ্ডুতে প্রথম মানকুণ্ডু নয় মনে করতে পারছি না। কোথায় একটা ও নিয়ে গেলো সেদিন, সেবার গেছিলাম আহ চুচুনাতেই কি? আমার মনে পরছে না এই মুহূর্তে ঠিক। তো, ওই ঐখানে গেছিলাম আর হম ওই আমাকে নিয়ে গেছিলো। ওদের ওখানে stall এ বসতো বই বই নিয়ে ওদের ওখানকার। তো ঐজন্য আমাকে বলেছিল নিয়ে যাবে একবার। ওই গিয়েছিলো, ওর সঙ্গেই গেছিলাম।

আহ little magazie ই বলে এগুলোকে। আহ হ্যাঁ! magazine থাকে বইমেলাতে তুই বড়ো বড়ো বইমেলাতে তুই বড়ো বড়ো publishers এর বই পাবি। হয়তো তুই শ্রীজাত ও পেতে পারিস, স্মরণজিৎ চক্রবর্তী পেতে পারিস আর হম বিভিন্নরা বড়ো বড়ো writers পেতে পারিস, এখানে হয়তো তুই সেটা পাবিনা। এইখানে তোকে মানে ওই~ এই culture টার সঙ্গে তুই জড়িত থাকলে ব্যাপারটা বুঝতে পারবি। যে ওই উনাদের হয়তো popularity সেরকমভাবে থাকে কিন্তু সেই অর্থে উনারা popular নন। মানে উনাদের TV তে দেখতে পাবিনা। আবার কেউ হয়তো সেরকম popular ই নয় সেরকম। তোকে আমি ঠিক বোঝাতে পারছিনা হয়তো।

মানে আমাদের এই চত্বরেই হয়না। শুধু যে আমাদের এখানে বলে না মানে উত্তরপাড়া বা শ্রীরামপুরেও হয়না, তোদের ওই চত্বরটাতেই হয়। উম তো সেই আমাদের এখানে বইমেলা বইমেলায়ই হয় আর আমাদের এলাকাতে তো বলবো যে, বইমেলার চারধারে বইমেলা মধ্যিখানে একটা সরুমতো জায়গা দেয় যেখানে Little Magazine বলে কিছুজন বসে। আহ তার মধ্যে দুটো বা তিনটে হাতে গোনা Little Magazine stall থাকে। বাকিটা হয়তো কিছু খাওয়ার থাকলো বা কেউ কোনো কিছুর advertise নিয়ে বসে পরলো বা আহ বিভিন্ন হয়না তোর আহ কোনো একটা academy খুলেছে সেটার প্রচার করছে বা কেউ আয়ুর্বেদ something কিছু প্রচার করছে এরম বিভিন্ন type এর।

ফল, ফুল সবকিছু নেই একটা বোরো show হয় সেটা আলাদা আহ কিন্তু এখানে গাছ দিয়ে সাজায় বাইরের gait টা সুন্দর করে, রাস্তায় একটা lighting এর gait দেয়, আর একটা একটা stage করে যেখানে আহ কখনো অভিনেতা বা celebrity আনে, আর কখনো বড়ো বড়ো শিল্পী আনে। আর শুধু যে শিল্পীরাই এসে মানে বাইরে থেকে এসে করে তা না, আমাদের এখানকার এলাকার যে বিভিন্ন মানুষ প্রচুর তো মানুষ talented থাকে না বিভন্ন লোকজন? তাদের মধ্যেও হয়তো একটা group যারা আছে ভালো নাচের group তারা এক একদিন অনুষ্ঠানে নাচ করে, কেউ শ্রত্থ পাঠ করে, কেউ গান গানের একটা group এসে গান করে। তো এবছর যেমন শুরুর দিন উদ্ভোদনের দিন শুভমিতা এসেছিলেন। গান গান জানিস তো নিশ্চই! আর সুকান্ত আচার্য্য এসেছিলেন শেষের দিন।

আহ দেখ আমার~ ওখানেতো আমাকে যেরম আমন্ত্রণ জানিয়েছে দুপুর তিনটে নাগাদ বলছিলো। আহ হয়তো চালুতো ঐ time এই হয় মেলা সচরাচর। বলছে, এবার দেখ সঙ্গে সঙ্গেতো আসা যায় না, কিছুক্ষন থাকবো। কিন্তু বেশি রাত তো আমি করতে পারবো না। হুম তো সেরকম চিনি না অতটাও ভালোভাবে। হ্যাঁ invited মানে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন stage এ উঠে কবিতা পাঠ করার জন্য, স্বরচিত কবিতা। স্বরচিত বলতে নিজের লেখা, স্ব-রচিত, স্ব মানে নিজে। হ্যাঁ নিজেকে রচনা করা মানে নিজে যেয়ে রচনা করা। হুম তো এমনিতে তো time limit বাঁধা বলে ছোট দুটো বলেছে। আমার ইচ্ছে আছে আপাতত উনারই উম পত্রিকার প্রকাশিত দুটো ছোট লেখা আরকি পাঠ করার। প্রতি~ আহ plan বলতে উম এমনিতে ঐদিনকার plan যদি বলিস। তোদের ওখানে একজন আহ বিখ্যাত মানুষ থাকেন আহ দাঁড়া আমার হয়না অনেকসময় খুব চেনা নাম কিন্তু মুখে আসছে না, এখন সে ঠিক সেরকমই অবস্থা। নামটা আমার চট মানে খুবই popular নাম কিন্তু কোনো কারণে এইমুহূর্তে আমার মানে আহ আহ আমি তোকে একটা clue দিতে পারি। হম হম হম একটা clue দিতে পারি উনি লালপাহাড়ীর দেশে যা যেটা গেয়েছিল শিলাজিৎ, ওই গানটার লেখক সম্ভবত আমি যদি খুব ভুল না হয়। অরুণকুমার something মনে হচ্ছে। আমার কেন হট করে উনার নামটা মনে পরছে না? যাক হম উম সেই সম্পর্কে আমি খুব একটা জানি না। আমি উনার চেহারার বর্ণনা দিতে পারি। আহ হ্যাঁ আমি ঠিকই বলেছি অরুণকুমার চক্রবর্তী। আহ উনি তোর মানে উনাকে তুই একবার google এ search করলেও ওটা উপরেই উনার নাম, ছবিটা চলে এলো। এখন আমার হুট্ করে নামটা মনে পরছে না। হ্যাঁ উনি হচ্ছেন আহ তোর ফর্সা, চোখে চশমা পরেন, চেহারাটা একটু ভারী একটু মানে hight টা একটু short । হ্যাঁ চেহারাটা ভারী, রোগ নয় আর দাড়ি আছে অনেকটা।

Western নাকি wes~?

হ্যাঁ সেটা একটু হয় কারণ আহ কিছু আমাদের concept রয়েছে।

হম এসব তো হতেই থাকবে। লেখা বলতে না সেরম নতুন এখনো হয় নি। হম try করছি। কিছু পুরোনো লেখাই জমানো ছিল পাঠালাম আগের দিন। গান বলতে কিছু গান আমি উম ভেবে রেখেছি হাতে কিছু project রয়েছে, সুরও দিয়েছিলাম। উম এবার সবাই তো ব্যস্ত, যাদের গাইতে বলেছি তারাও পরীক্ষা-টরিক্ষা, আমারও পরীক্ষা-টরিক্ষা। কিছু সেভাবে organize করতে পারিনি, দুটো তিনটে organized করেছিলাম দেখা যাক কবে কি হয়। আর একটা series তৈরী করেছিলাম শ্রীজাত এবং অন্ত্যমিল। কারণ আমার শ্রীজাত খুব favourite writer । আমার খুব ভালো লাগে উনার কবিতা। আরও বিশেষ করে উনার অন্ত্যমিলগুলোর মানে rhythm টা এতো মানে কবিতাগুলোর একটা ছন্দ থাকে। সেটা মানে rhythmic এতো সুন্দর না, সে গানের যেমন একটা rhythm থাকে ঠিক সেরকম type এর। এমনিতে আমার খুব ভালো লাগে আর উনার শব্দ চয়নটাও এতো সুন্দর। তো আমার খুব ইচ্ছে ছিল এইজন্য আমি শুরুও করেছিলাম হ্যাঁ, তো ঐজন্য একটা playlist খুলেছিলাম যে শ্রীজাত এবং অন্ত্যমিল বলে। একটাই কবিতা এবং একটা playlist বানিয়েছিলাম। মানে উনার কবিতা প্রতি রোববার ঠিক করেছিলাম। তো প্রথম রোববার তা করলাম যেমন, পূর্বাভাস বলে একটা কবিতা। আহ শ্রীজাত এবং অন্ত্যমিল শুধু না, তার ওপর প্রেমের কবিতা। আমার খুব ভালো লাগে মানে romantic জায়গাটাই আমার বেশি favourite আরকি। Romantic গল্প, romantic poem বেশি ভালো লাগে horror বা sad এর থেকে। Horror তো খুব একটা বা detective আমার অত interest নেই, আমার এটাই বেশি ভালো লাগে। না horror বা detective এ আমার খুব একটা interest নেই। আহ হাসির মাঝে, হাসির খানিকটা ভালো লাগে, sad ও মোটামোটি, romantic গল্প আমার বেশি ভালো লাগে বা romantic কবিতা ভীষণ ভালো লাগে। আর সেটা যদি অন্ত্যমিলের হয় তো কিছু বলারই নেই, ভীষণ ভালো। আর শ্রীজাত হলে আরও কিছু বলার নেই। তো সেইজন্যেই আমি খুব uncommon কিছু কবিতা আমার ভালো লেগেছিলো। যেমন একটা কবিতা আমি upload করেছিলাম পূর্বাভাস বলে। আরেকটা এই রোববার করার কথা ছিল। Illustration টা complete হয়নি, আমি বলেছিলাম কাজ চলছে দেখি। রোববার আর করবো না করান সামনে রোববার হয়তো আমি থাকবো না। তার আগেই আমি upload করার ইচ্ছে আছে। আহ কবিতাটার নাম আহ দেখেছিস আজকে কিছু মনে পড়ছে না। কবিতাটা আমার খুব প্রিয় কবিতা প্রেমিক জনের চিঠি। ওটা একটু বড়ো, এতটা ছোট নয়।

হলে আর মন্দ কি? যত ছুটি ততই ভালো। আর তা এই plus minus করে একটু বাড়িয়ে গুছিয়ে নে, একটু অর্হ্নিক গতি, বার্ষিক গতি এইগুলো একটু control কর। কর না, ক্ষতি কি? একটু mutual understanding এ কি না হয়? ভগবানকে একটু বল। সবার সমর্থনে কি যায় আসে? ভগবান করে দিলেই শেষ।

হম দেখলাম। না না আমার আর না আর যাওয়া হবে না। কারণ আমার family picnic একটা আছে। তো এর বেশি আর সম্ভব হবে না over dose হয়ে যাবে। এই ছাব্বিশ তারিখ মানে এই time টা একটু না না না কিন্তু অনেকের সাথে দেখা টেখা করার আছে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়না অনেক দিন। সেখানে এর মধ্যে থেকেই সময় বার করতে হবে। মানে একদম commitment ভাঙ্গা যাবে না।

আচ্ছা school এই কি যাচ্ছিস? ও আমাদেরও reunion হয় এই জানুয়ারী নাগাদই হয়। না আমাদের যেমন officially school থেকেই reunion organize করে। মানে বড়ো, ছোট বিভিন্ন batch আসে। না এমনি school থেকেও আমাদের করে সেটাই বললাম। মিলন মেলা বলে হয়। তো মানে বড়রাও আসে, ছোটরাও আসে মানে এমন এমন আসে মা'দের বয়সী বা আরো বড়ো। আমি জন্মায় নি এমন সালে পাশ করে গেছে এমন মানুষও আসে।

Picnic নয়, দেখা করা দেখা করায়। সরস্বতী পুজোর কাছাকাছি থাকে দিনটা আর সরস্বতী পুজো মানে school ও সেটাতো কোনো কোথাই হবে না। সরস্বতী পুজো মানেই Party বলা যায় না। সরস্বতী পুজা মানেই পুরোনো বন্ধুদের phone করো, শাড়ী পর, চলে যায় bas । এটাতো একটা অভ্যাস যাকে বলে।

Student দের সব problem শোনা হয়, teacher রা সেই সম্পর্কে ইয়ে করে আমার class টার নামটা মনে পরছে না এখন। মনে আমার সবকিছুই থাকে এটাই হচ্ছে আরেকটা বড়ো fact, কিছুই ভুলি না। তো আমার ওটাও মনে পরে যাওয়ার কথা কিন্তু আমার এই মুহূর্তে মনে পরছে না, হয়তো পরে পরবে সেটা হচ্ছে না এটা বলতে পারিস short time memory loss হচ্ছে আজকে হয়তো পরীক্ষার চাপে, এইজন্য হয়তো কিছু মনে পরছে না।

But আমার একটা plus point আম~ আমি কিন্তু কিছু ভুলি না। আমার অনেক দূরন্ত ছোটবেলার স্মৃতি বা সব মনে থাকে। হম মনে পরে যাবে। আমার আধা আধা মনেও পরছে। যাইহোক আহ হ্যাঁ হ্যাঁ তাছাড়াও এমনিতেও তোর আহ মানে এটা বলতে পারিস যে, হয়তো অনেকে observe করেনি এমন কথা হয়তো সেদিন, একদিন আমাদের মধ্যে conversation হয়েছে। আমার ছোট ছোট কোথাও মনে থেকে যায়।

এক ওখানে আমরা একবার ঘটনাচক্রে box টাও আমার বাড়ি থেকেই গেছিলো। আর problem ও আমায় আমায় নিয়েই হয়েছিল। এবার ঐখানে box অটার ব্যাপারে ঝুলিয়ে রাখা যায়না box মধ্যে আমাদের ছোট ছোট চিরকুটে problem লিখে জমা করা হতো। যেদিন mam আসতেন মানে ওই class এর mam যখন আসতেন, problem খুলতেন, problem solve করতেন। ছেলে মানুষ বোকা বোকা problem । এবার হয়েছে কি একদিন? কো~ আমরা তো roll wise বসতে হতো বন্ধুদের মধ্যে বসতাম। ঘটনাচক্রে সেদিন আমাকে কোনো কারণে একটা misunderstanding এ আমি বকা খেয়ে গেছি। আমার বকা খাওয়ার কথা ছিল না। ভুল করে ফেসে গেছি। তো আমি আমাকে তুলে দিয়ে অন্য একজনের পাশে বসানো হয়েছে। এখানেও খুব বোকা বোকা ব্যাপার। যার পাশে বসিয়েছে সে আমার একসময় খুব ভালো বন্ধু ছিল, হয়ে গেছিলো বন্ধুত্ত। এবার তাকে আমার যে best friend ছিল সে পছন্দ করতো না। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে সে আমার best friend ছিল না। তার সাথে আমার সারাক্ষন ঝগড়া হতো। তো তখন ওই ওই বন্ধুটার একে পছন্দ ছিল না মানে সে আমার বেশি ভালো বন্ধু হয়ে গেছিলো এরম একটা বাচ্ছা বাচ্ছা clash । তো তারপর হয়েছিল কি? একদিন সে ওই বন্ধুটা মানে যার সাথে পরে বন্ধুত্বটা রইলো না সে বলেছিলো আমাকে ও আমার best friend । তো ও শেষ অব্দি সেই আমার best friend হলো কিন্তু তখন আমার আমাদের এতো ঝামেলার রাগারাগি, তো তার উপরি মেয়েটা রাগ হয়ে গেলো। আমার হয়নি মানে এমন একটা situation create হয়ে গেছিলো যেটা ঘটনাচক্রে রাগ এসে গেছিলো। তবে রাগও না মানে কি বলবো? এটা ভুল বোঝাবুঝি। তো তারপর থেকে আর কথা হয়না। এবার আমি তার পাশে বসে মানে ছোট তখন বুঝতে পারিনি। আমার মন খারাপ গাল ফুলে যাচ্ছে, মুখ লাল হয়ে যাচ্ছে, কেঁদে যাচ্ছি। আর আমার বন্ধুরা problem box এ problem জমা করে যাচ্ছে ওকে ফিরিয়ে আনা হোক, ওকে ফিরিয়ে আনা হোক। মানে এইটা আমার ওই post টা দেখে ছোটবেলার ওই বোকা বোকা ব্যাপারটা মনে পরলো। কি আমার problem উফ! সারা class মিলে মানে ওখানে এর মোটামোটি একটা দিকের পুরো row roblem জমা দিয়েছে আমাকে ফিরিয়ে আনা হোক।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 তো এইগুলো তো চলতেই থাকে। তুই বল তোর কিছু কথা? নেই নাকি? আমার ঝুলিতে প্রচুর গল্প। তাহলে আমিই বলি একটা মজার গল্প collage এর। Collage life আমার কাছে হচ্ছে asset । মানে university তো সেভাবে দেখার সুযোগ পেলাম না আর পাবোও না। তো, সেই bonding টা মানে collage এর যে তিন বছরের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা দিন সাত মানে তোর সাত দিনের মধ্যে ছদিন করে যাওয়া, সেই জিনিসটাতো

school এও একটা ছেলেমানুষি থেকে যায়। তো আমার কাছে ওটা হচ্ছে best life । তো সেখানে আমাদের প্রচুর memory মানে এতো memory create হয়েছে আমার university তে আজ মানে memory create হলেও ওতো হতে পারবে না কোনোদিন। কারণ অতটা সময় বেঁচেই নেই। university pass করতে। তো, অদ্ভুত স্মৃতি, অদ্ভুত ভালো লাগা। তো, এর মধ্যে অনেক incident আহ মানে আমরা এমনও হয়েছে যে restaurant এ close লেখা আছে। Close এর উল্টো দিগে open । Close টা নিজেরাই পাল্টে দিয়ে open করে দিয়ে ঢুকে পরেছি অনেক কিছু। আহ তো আর একটা incident যদি বলি যে ছোট। আমি আর আমার এক বন্ধু সেদিন আহ ফিরছি, বাড়ি ফিরবো আমাদের একই ফেরার রাস্তা। তো হয়েছে কি? মাঝে মানুষের মাথায় ভূত চাপে না? আমাদের একটা সামনে যেমন final year তখন আমাদের junior দের নিয়ে team ভাগ করা হয়েছিলো। একটা গানের team, একটা নাচের team, আর একটা শ্রুতি নাটকের team । আমি ছিলাম শ্রুতি নাটকের team, আমার batch এর কেউ ছিলনা তাতেই আমি head আর সব junior । আহ স্বরচিত ছিল অবশ্য আহ শ্রুতি নাটকটা এবং আহ

প্রত্যেকটা আহ part । So, এইটা আমি করছিলাম গানের দায়িত্বে যে বন্ধুটা lead করছিলো ওই বন্ধুটা আর আমি বাড়ি ফিরছিলাম। তো ও সবার সেদিন ও সবার জন্য লবঙ্গ নিয়ে গেছে। গানের গলা খারাপ করা যাবে না। সবাইকে লবঙ্গ দিয়ে যাচ্ছে tonic । প্রথম hero lead tonic খাওয়াচ্ছে। তো এরমই খামখেয়ালি মানে আমরা নিজেদের খেয়ালে থাকি। হেঁটে হেঁটে আহ auto ধরার জন্য back করছি বালিখালের উপর দিয়ে এমন সময় আহ একজন ওকে ডেকে বলছে, আমি অনেকদিন কিছু খাই নি। আমাকে একটু খাওয়া খাওয়া কি বলছে? আমি কিছু খাইনি বলে তাকিয়ে আছে আর কি কিছু চায়নি মানে টাকার কথাই বলতে চাচ্ছে। ও বলছে লবঙ্গ খাবেন? মানে ও ঘোরের মধ্যে ছিল। আর ও লোকটা বলছে আহ আমি এতদিন কিছু খাইনি, আমাকে লবঙ্গ দিচ্ছ! তারপর দশ টাকা বার করে দিয়ে এসেছে। এইসব আমাদের incident । এমনও হয়েছে এমনও বন্ধু-বান্ধব রয়েছে যে, যাদের সাথে গেছি আহ খাবার খেতে গেছি pocket এ টাকা আছে আমাদের বলেই নি। বলছে খাবার টাকা আছে আছে বলে order করে গেছে, তারপর বলছে টাকা নেই। Hotel এ কম টাকা দিয়ে দিয়েছে। তারপর দক্ষিণেশ্বরে ঘটনাটা ঘটেছে। তারপর আবার লোকটা ধরেছে এবার আমরা বলেছি আমাদের বাড়ি ফেরার টাকা আছে, আর টাকা নেই। তোকে বন্ধক দিয়ে চলে আসবো যদি বেশি ইয়ে করিস। তারপর আবার টাকা দিয়েছে মানে এরকম বিভিন্ন incident এতো মজার মজার বলার নয়। প্রচুর প্রচুর এ এটা আমার collage life, school ও ভালো। School life টাও খুব memorable school হ্যাঁ Collage life টা আমার দস্যিপনার জন্য memorable স্মৃতির পর স্মৃতি। আর school life টা অন্যভাবে memorable মানে school এ আমার না আমাকে কিন্তু সবাই চেনে মানে আহ আমি যদি এখনো school এ যাই আমায় প্রত্যেকটা teacher চেনে। এখনো মনে হয় রাখে, এখনো কথা বলে, এখনো যোগাযোগ। আহ আমাকে বেশ ভালোবাসা পাই। না না facebook হিসেবে নয় phone এই কথা হয় মাঝে মাঝে। আর আহ এমনিতেও school এ গেলেই সবাই চিনতেও পারে। মানে school থেকে সেই ভালোবাসাটা পাই, এটা একটা আনন্দের জায়গা।